ফোয়ারার মধ্যে আমরা লক্ষ করতে পারছি গোলাপি রঙের আলো দেখা যাচ্ছে।

ফোয়ারাটা খুবই সুন্দর ভাবে চারিদিকে জল ছড়িয়ে দিচ্ছে। যা দেখতে অনেক অপূর্ব এবং সুন্দর লাগছে।

ওপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির রাস্তা যা নিচে চলে যাচ্ছে আশেপাশে পরে রয়েছে অনেক গুলি পাথড়।

কোনো মানুষ এই ছবিটিতে আমরা লক্ষ্য করতে পারছি না।

নদীর রংটি আমরা দেখতে পাচ্ছি নীল যা আকাশের সঙ্গে খুব মিশে গেছে।

ডিস্ট্রিক্ট হসপিটাল - এ ক্রিটিকাল কেয়ার ইউনিট - এ অনেক ক্রিটিকাল পেশেন্ট দের রাখা হয় এইখানে সবার যাওয়া নিষিদ্ধ।

এখানে শুধু ডাক্তার এবং নার্স রাই পেশেন্ট দের ভিজিট করতে পারে। এইটি একটি বোর্ড দিয়ে চিহ্ণিত করা হয়েছে সারা হসপিটাল এ।

ওপরের ছবিতে আমরা লক্ষ্য করতে পারছি একটি বাঁধানো পুকুর বাঁধানো পুকুরের ওপারে আমরা লক্ষ্য করতে পারছি একটি ছোট্ট সাদা বাড়ি।

রয়েছে অনেকগুলি বড় বড় গাছ যার প্রতিচ্ছবি ফুটেছে পুকুরটির জলের মধ্যে। ছবিটি তোলা হয়েছে কোনো এক সন্ধ্যার সময়।

ওপরের ছবিতে আমরা লক্ষ্য করতে পারছি কৃত্তিম ফুল দিয়ে সাজানো টপ এগুলি পাওয়া যায় ফুলের দোকানে এবং বিভিন্ন গিফট হাউস --

ওপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি খুব বড় হাঁস এই হাঁসটি মানুষ দ্বারা তৈরি করা হয়ে--

এ হাঁসটি জলের উপর খুব সুন্দর ভাবে মিশে বেড়াচ্ছে । এই হাঁসটি সাধারণত তৈরি হয়েছে শোলা দিয়ে।

সামনে যে বড় হোটেল -টি আমরা দেখতে পাচ্ছি নিচে তার রয়েছে অনেক বড় রিসেপশন সামনে অনেকগুলি গাড়ি এবং টোটো দাঁড়িয়ে আছে।

মেয়েটির পরনে রয়েছে একটি ট্র্যাক প্যান্ট ও একটি ক্রপ টপ মেয়েটির চেহারা প্রায় রোগা ছিপ--

সুবিধায় এই নদীটি পার করতে পারে ব্রিজ টির ওপর হেঁটে এই ব্রিজ টি খুব সুন্দর দেখতে লাগছে এটি প্রকৃতির--

ছবিটিকে সুন্দর তৈরি করার জন্যে এই গাছগুলিকে রাখা হয়েছে সাদা টেবিলটির ওপর সাথে রাখা হয়েছে ব্যাগটিকে । এইরকম অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে --

ওপরে ছবিটি তোলা হয়েছে একটি কোনো বিল্ডিং এর দোতলা থেকে তাই বিল্ডিং টিকে আমরা সম্পূর্ণ এখানে দেখতে পা--

ওপরের ছবিটি তোলা হয়েছে একটি রাস্তার রাস্তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি অনেকগুলি গাড়ি গাড়িগুলি হচ্ছে টোটো এবং একটি বাইক ।

এখন দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করে রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি অনেক দোকানপাট এবং অনেক বাড়িঘরদোর উপরে দেখতে পাচ্ছি অনেকগুলি ইলেক্ট্রিসিটি লাইন |

নাচের ঘরটির একটি দেয়ালে প্রায় কাঁচ দিয়ে মোড়া রয়েছে যাতে সবাই তাদের নাচের স্টেপ টা ঠিক করে দেখতে পারে এবং ঠিক করে নিতে পারে যাতে--

দেখতে পাচ্ছি কয়েকটি মানুষকেও যা দোকানের পেছন দিকে আছে।

আমরা দেখতে পাচ্ছি অনেক গুলি গাড়িও এই দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। দোকানটির ওপর রোদ পড়েছে ছবিটি তোলা হয়েছে কোনো এক দিনের বেলা।